Hello সাদিয়া হ্যাঁ বলো কেমন আছো? এই তো ভাল। তুমি? আমিও ভালো তো, আজকে আমরা কোন topic টা নিয়ে কথা বলব তুমি কি জানো সাদিয়া? হ্যাঁ Health এর। Health নিয়ে। তো তুমি তোমার Health নিয়ে কি ভাবো বলতো? আমাদের Health কেমন রাখা উচিত? আমাদের Health নিয়ে খাবার ঠিকমত করে খাওয়া। হ্যাঁ অবশ্যই । আর এই স্বাস্থ্য Health is well ।আমরা কথায় বলেনা যে স্বাস্থ্যই সম্পদ।

হ্যাঁ স্বাস্থ্য কথাটা দ্বারা আমরা কি বুঝি যে শরীরের সুস্থ অবস্থা।

মনে রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ। আর আমাদের শরীর ভাল থাকলে মনোবল ও থাকে। তাইনা?

দেখো আমাদের স্বাস্থ্য ভালো থাকলে আমরা সকল কাজ করতে উৎসাহ বোধ করি উৎসাহ পাই।

ঠিকমত খাওয়া-দাওয়া, ঠিকমত ঘুমানো। ঘুমানো, সকাল সকাল ঘুম থেকে উঠা।

আর কি? এবং পাশাপাশি পুষ্টিকর খাবারও খেতে হবে আমাদের

হম পুষ্টিকর খাবার খেতে হবে।

সুস্বাস্থ্য ছাড়া কেউ কাজে মনোনিবেশ করতে পারেনা। সকলেই। হম এইতো স্বাস্থ্য দেখো আমরা যে আজকাল স্বাস্থ্য ঠিক রাখবো বাহিরে দেখো মানে বেশিরভাগ সবকিছুতেই কিন্তু ভেজাল হ্যাঁ এখন তো ভেজাল পন্যে ভরা বাজারে। একেবারে এই তুমি কিছু খাবা আবার দেখো তুমি আমাদের তৈলাক্ত খাবার থেকেও আমাদের দূরে থাকতে হবে, Fast food

দেখো ওইটা আমাদের দেখলে কিন্তু মানে লোভ আমরা রাখতে পারি না। খাইতে ইচ্ছা করে তাই না ।

কিন্তু ঐ টা কি আমাদের খাওয়া ঠিক স্বাস্থের জন্য।

ঠিক না আবার খেতেও হয়। হ্যাঁ খেতেও হয় ঠিক না কারন তারা তেল দিয়ে ঐ গুলা ভাজে কিন্তু ওটা কিন্তু তেল গুলা কিন্তু

তেল তেল টা কিন্তু পরিশোধিত না ভেজাল সব হম তার পরে। জীবনে সুখি সাফলের ধনী হওয়ার জন্য কিন্তু প্রত্যেকে সু-স্বাস্থ্য বজায় রাখা উচিৎ মানে আসল কথা যে স্বাস্থ্য টা যে সবার মূল স্বাস্থ্য টা সবাইকে ঠিক। স্বাস্থ্য ঠিক থাকলে সব কিছুই ঠিক। হ্যাঁ ওইটাই। তো তুমি তোমার স্বাস্থ্য কেমনে কি ভাবে ঠিক রাখতেছো কিছু Tips দাও আমরাও শুনি। হম দশটার মধ্যে সকালে আটার মধ্যে উঠতে হবে আচ্ছা ঘুম থেকে উঠতে হয়।

না আটটায় যথেষ্ট । তাই না। তুমি আট টা বাজে উঠো তাহলে। আমি বারোটায় উঠি।

এই জন্য তুমি কাজে উৎসাহ পাও না ঐ যে বলে না সুস্থ মন সুন্দর দেহো তার ভালো থাকলে আমরা সকল কাজে উৎসাহ পাই। ইয়া না আমি বারো টায় উঠলে উৎসাহ পাই। তাই ভালো তো তাইলে সব কাজেই। আর

তোমরা Familyr প্রত্যেকে তোমারা কি পুষ্টি কর খাবার খাও?

Hello মানে বেশি বেশি করে শাক সবজি খাবা। Family এর সবাই আমরাও খাই মাঝে মাঝে শাক সব্জিতে প্রচুর পরিমান Vitamin থাকে। যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তাই না? হ্যাঁ তাই তো অ

সব চেয়ে বড় কথা যে স্বাস্থ্য আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। তুমি কি ব্যয়াম করো?

শারিরীক কসরত করতে হবে তো, শারীরিক কসরত না করলে এই যে, আমাদের শরীরের হাড্ডি গুলো মানে অকার্যকর হয়ে পরবে কাজেই করবে না দেখা যাচ্ছে তোমার হাঁটু তে ব্যথা তোমার এখানে ব্যথা হাটতে পারতেছো না। ব্যায়াম না করলেও প্রতি দিন নিয়ম করে হাটা হয়।

স্বাস্থ্য নিয়া সু-স্বাস্থ্য প্রত্যেক জনের দরকার। এটাত ভাল সাদিয়া

তাহলে বললাহ না? স্বাস্থ্য তুমি বারো টার দিকে ঘুম থেকে উঠো। হ্যাঁ Tips দিলামি। এই টা সকাল ঘুমেতল সকাল আটা টা দিক ঘুমে থেকে উঠতে হবে হম ঠিক করে খাওয়ার খেতে হবে ঘুমাতে হবে সাট আট ঘন্টা নিয়ম করে । হম আর স্বাস্থ্য দেখো স্বাস্থ্য টা মানে স্বাস্থ্য কর পরিবেশ লাগে শুধু যে আমরা স্বাস্থ্য কর খাবার খাবো, পুষ্টি কর খাবার খাবো তা কিন্তু নয়। আমাদের বাড়ির আশে পাশে আমাদের কিন্তু পরিস্কার রাখা উচিৎ এটাও কিন্তু আমাদের শরীরের উপর প্রভাব পরে যায় ক্ষতি কর প্রভাব যদি পরিবেশ অপরিষ্কার থাকে

পরিস্কার পরিচ্ছন্ন রাখা উচিৎ বাড়ির আসে পাশে ও একটা ভালো কথা যে শরীর সুস্থ রাখি যে আমরা হাতের নখ রাখা হয়। এটা কিন্তু নখের চারা টা কিন্তু নিয়মিত কাটা উচিৎ। হ্যাঁ নিয়ম করে কেটে হয়। মানে যতটুকু রাখা প্রয়োজন অতও টুকু রেখি হ্যাঁ কারন ঐ যে নখের ভিতর দেখো যে ময়লা জীবানু ঢুকে থাকে then আমদের খাদ্যের সাথে শরীরের ভিতরে প্রবেশ করে হম

আচ্ছা সুস্থ রাখার জন্য কি maintain করো কি ভাবে maintain করো? আমি maintain করি যে চাই যে হয়ে উঠা হয় না আর কি সকাল সকাল ঘুমাতে যাওয়া।

এই যে পাশাপাশি পুষ্টিকর খাবার খাই শাক সব্জি খাই একটু বেশি ভালো লাগে খাইতে আমার শাক সব্জি খেতে ভালো লাগে না। না শাক সব্জি খাওয়া ভালো।

ঐ তো ওইটাই তুমিও খাবা তোমাকে suggest করলাম আমি শাক সব্জি বেশি বেশি খাবা।

পাশা পাশি ছোট মাছ খেতে হবে ডাবের পানি হ্যাঁ অবশ্যই ছোট মাছ ভটি প্রচুর পরিমান Vitamin য় থাকে এ থাকে না রাত কানা রোগ হয়।

তুমি বলো? ডাবের পানিতে মনে হয় কি থাকে কি জানি সি থাকে না এ থাকে। ডাবের পানি না খাও নিয়মিত মানে প্র নিয়ম করে পানি খাও প্রতিদিন এ যে বলে না সুস্বাস্থ্য লোকের না যান প্রাপ্ত বয়স্ক ছেলে হন আর মেয়ে হক প্রতি দিনের নিয়মিত মানে সাত থেকে আট গ্লাস পানি খাওয়া উচিৎ।

পড়েনা এখন এই শীতের ভিতর খাও? না না শীতের তো খাওয়া হয় না । ঐ টাই খাইতে হবে। আর ঘুম টা ঐ যে প্রাপ্ত বয়স্ক দে দিনন দিনে কম্পক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিৎ ।